এই রাস্তাটা কোলকাতা র রাস্তা পাশে মা ফ্লাই ওভার আছে।

জায়গাটা দেখে মনে হচ্ছে এটা গ্রাম অঞ্চলে কোনো একটা চাষের ছবি।